একটি কারখানা দৃশ্য যেখানে বালির ওপর তিনজন মানুষ বসে রয়ে-- আমরা দেখে বুঝতে পারছি এরা সকলে কর্মচারী এবং এরা কাজের পরে একটু বিশ্রাম নেয়

পোস্ট অফিসের ছবি লাল রঙের বিল্ডিং যার বাইরে একটি লোকনীল রঙের জামা এবং অ্যাস কালারের প্যান্ট পরে ঝাঁর দিচ্ছে ।

বিল্ডিং সামনে এডভারটাইজ দেওয়া সেফ ডিপোজিট লকার এভেলেবেল বাইরে তিনজন মানুষ দাঁড়িয়ে এবং তিনটি স্কুটি দাঁড় করানো।